ও মানে ক্রিকেটাই সব থেকে ভালো লাগে যত খেলা আছে তার মধ্যে থেকে। ফুটবলের অত interest নেই, ফুটবল খেলা আমার হয়তো ক্রিকেট টা হয়তো সবথেকে বেশি ভালো লাগে ফুটবলটাও ক্রিকেটার পাশাপাশি আমার খুব ভালো লাগে যে এই কিছুদিন আগে হল হয়তো তুমি দেখতে পাবে সুপারলিগ ঠিক আছে সেইখানে বিভিন্ন রকম টিম ছিল. কলকাতা মোহন বাজার গোয়া, চেন্নাই বিভিন্ন রকম টিম ছিল তারা খুব সুন্দরভাবে সেই সমস্ত দলের player গুলো খুব সুন্দর ভালো খেলেছে ঠিক আছে আমিও দেখতাম মাঝেসাজে তাদের খেলা খুব ভালো লাগতো ফুটবল খেলাটা খুব সুন্দর লাগতো, ভারতীয়রা অনেকেই আছে যারা ক্রিকেট থেকে ফুটবলটাকে হয়তো অনেক বেশি ভালোবাসে কিন্তু আমার আমি আমি ক্রিকেট টাকেই বেশি ভালোবাসি ফুটবলটা আমি দেখি, দেখি না বলবো না হ্যাঁ ওটা আমিও ক্রিকেট ই ভালোবাসি ফুটবল খেলা আমি আগে খেলতাম যখন মানে অত তো জানতাম না খেলার কিছু কি এরকম খেলতাম এখন অনেক দিন থেকেই খেলি। আরেকটা কথা কি বলতো যে কাজের পাশাপাশি পড়াশোনা পাশাপাশি খেলাটা মানে খেলাটা খুব একটা জরুরী যেন শরীর চর্চার হয় খেলার মাধ্যমে জানতো আমরা ছোটবেলাতে অনেক খেলেছি ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি,

হ্যাঁ হ্যাঁ খেলা তো খেলতেই হবে. আবার একটা দেখো ভারতের জাতীয় খেলা কাবাডি, খুব একটা সুন্দর তুমি একটা দেখতে হবে TV তে কাবাডি খেলা খুব প্রচলন আছে বা ভলিবল বা বাস্কেটবল প্রতিটা, প্রতিটি টিভিতে কারোর না কারো সাথে হতেই থাকে খুব সুন্দর লাগে টিভিতে খেলা গুলো দেখি না যখন খুব সুন্দর লাগে রোমাঞ্চকর লাগে, এখন তো সব সময় তো খেলা হচ্ছে এখন, তারপর যেটা কিছুদিন আগে যেটা অনুষ্ঠিত হলো ফিফা ওয়ার্ল্ড কাপ বুঝতেই পারছো আর্জেন্টিনা ব্রাজিল এদেরকে নিয়ে যে ওয়ার্ল্ড কাপ টা হল খুব সুন্দর লাগলো দেখে এই খেলা গুলো প্রত্যেকটা ম্যাচ আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে খুব ভালো আমার। আমার favorite player বলতে গেলে মেসি আর্জেন্টিনার খুব সাপোর্ট করি বা ভালো লাগে মেসির খেলা দেখতে তুমি দেখেছো নাকি ফিফা ওয়ার্ল্ড কাপের কোন ম্যাচ? না আমি খেলা সেরকম দেখিনি কিন্তু ওই নামগুলো শুনেছি ওই player দেড় রোনাল্ডো, মেসি। খুব সুন্দর ভালো performance ঠিক আছে তা আমার সব থেকে বেশি মানে পছন্দের player মেসি তা এ বছর কাপ তা আর্জেন্টিনা পেয়েছে ভালো লাগলো মেসির performance ও খুব ভালো ছিল খুব সুন্দর লাগলো খেলাটা টুর্নামেন্টে দেখে, শুনলাম তো আর্জেন্টিনা জিতেছে মেসি জিতিয়েছে ম্যাচটা, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগলো খেলাটা দেখতে এ খেলাও খেলার মধ্যে অনেক সময় তুমি দেখতে পাবে যে অনেকজন অনেক কিছু sponsor করে কোন কিছুর জন্য হয়তো এই খেলা কিছু না আহ এখন, দেখবে তুমি অনেক অনেক টাকা income হচ্ছে দেশে অর্থ সম্পদ বেড়ে যাচ্ছে খেলা থেকে মানুষ দেখবে যে টাকা মানে টাকা দিয়ে টিকিট কেটে গাড়িতে বসে খেলা দেখছে। এর থেকে এই একটা জিনিস কিন্তু, আমাদের যে সরকার বা যে ফান্ড আছে সরকারের fund এর যে প্রচুর টাকা হয়তো উপার্জিত হচ্ছে এই খেলার মাধ্যমে থেকে মানে খেলাটা একটা এমন এমন একটা মানে জায়গা দাঁড়িয়ে গেছে যে মানুষের একটা অঙ্গের মতো হয়ে গেছে। সব খেলাতেই তো এখন বসে দেখার জন্য এখন টাকা লাগে। টাকা লাগে তুমি দেখবে হয়তো বিভিন্ন খেলাতে হয়তো দেখবে ক্রিকেট খেলাতে একটা টিকেটের এতো পরিমাণ ধার্য করা থাকে হয়তো দেড়শ বা দুইশো বা তিনশো হয়তো, আমি আমার ধারণা থেকে বললাম কিন্তু অনেক অনেক খেলা আছে যেগুলো হয়তো হাজার দু হাজার তিন হাজার এরকম কিন্তু,

তাহলে এই এই এই খেলা থেকেও সরকারের প্রচুর টাকা কিন্তু চলে আসছে তার fund বা তার চেয়ে এই অর্থ বা অর্থর একটা ভাণ্ডার আছে সেই ভাণ্ডারে কিন্তু চলে আসছে এর থেকে কি হচ্ছে ভারতের যে অর্থনৈতিক সম্পদ সেটা কিন্তু মূল্য বজায় রাখছে।

হুম্এর থেকে অনেক টাকার পরিমাণও আহ বেড়ে যাচ্ছে খুব সুন্দর এইটা একটা ভালো পদ্ধতি বলতে গেলে হবে মানুষের মনোরঞ্জন হচ্ছে সাথে ভারতের অর্থ সম্পদ টুকু বজায় থাকছে। তাই না?

কিন্তু এই খেলাতেও দেখবে তুমি অনেক অনেক player দেখবে মানে খেলার জন্য হয়তো তুমি শুনবে হয়তো কোনোদিন খুব একটা risk নিয়ে খেলতে গেলে হয়তো দেখবে কারো মাথায় আঘাত পড়ে, কারোর পায়ে, কোনোদিন কারো পা হয়তো, ও ফিল্ডিং করার সময় ক্রিকেট যেটা বলছে তোমার favorite খেলা, ক্রিকেট খেলার সময় হয়তো দেখবে তুমি catch নিতে গেলো, হাতে লেগে গেল, হাত ভেঙে গেল বা ফিল্ডিং করার সময় বা দৌড়ে গিয়ে ঝাপিয়ে পড়লো হয়তো হাতে লেগে গেল এতেও কিন্তু অনেকের প্রাণ যায়। এগুলো তুমি হয়তো শুনেই থাকবে তুমি দেখেছো হয়তো আমার থেকে ভালোই জানবে তা তুমি যদি কিছু জানো বা তোমার দুচারটে অভিজ্ঞতা আমার সাথে share করো বা বোলো আমি শুনি একটু। হম এগুলো তো হয়ই এগুলো হয় কি আমার সাথে হলো সেদিন পা টা মচকে গেল, দু একদিন পরপর হয়ে থাকে এগুলো, হ্যাঁ তাহলে দেখো তুমি তুমি কি গ্রামে খেলছিলে নাকি? না কোন টুর্নামেন্ট খেলতে গিয়ে তোমার এই ঘটনাটা ঘটেছিল, এই পা মুচকে গেছিলো এটা. টুর্নামেন্টের আগে যে গুলো আমরা practice করছিলাম তাই তখনই হয়ে গেছে। ও কেন কিভাবে ভালো করে দেখে হাঁটনি নাকি কি না কি হয়েছিল পড়ে গিয়েছিলে? না বল ধরতে গিয়ে পা মুচকে গেছিল খালে। ও ওই জন্য ওই জন্য পায়ে আঘাত করেছিল তাই তো. হ্যাঁ গর্তের মধ্যে পা চলে গিয়ে মুচকি গেছিল। তাহলে দেখো তুমি আজ তুমি এই যে ছোট্ট একটা pratice এর জন্য তোমার হয়তো এই আঘাত লেগেছিল অনেক অনেক সময় হয় আমিও আমি দেখেছি এই দেখেছি সেই দিন একটা খেলা দেখছিলাম player এর নাম ঠিকভাবে, এ মানে মনে নেই বা বলতে পারছি না তোমাকে এই মুহূর্তে কি হয়েছে না তো খুব জোরে বল এসেছে বলটা সে ভালোভাবে হয়তো ব্যাটের সাথে সংযোগ স্থাপন করতে পারিনি বা connect করতে পারেনি দিয়ে তার মাথায় লাগে মাথায়, হেলমেটে গিয়ে লাগে এবং সে সেখানে পড়ে যায় এবং তার কি হয় পরবর্তীকালে জানা যায় যে সেই player মারা গেছে খারাপ লাগলো, যে একটা খেলার জন্য তার জীবন চলে গেলো,

সেটাইতো আমার না হলে মুচকে হলো গেল ভেঙে গেলে তো আর ও অসুবিধা হতো, হ্যাঁ সেটাই সেটাই সেটাই আসলে ব্যাপার খেলার মধ্যে দিয়ে মানুষের মধ্যে দিয়ে অনেক জীবন কিন্তু চলে যায় ঠিক আছে খেলাটা মানে এমন একটা risky ব্যাপার হয়ে যায় আবার এই খেলা থেকেই মানুষ কত টাকা কামাতে কত কিছু করছে তাই না,

মানে সে যেন গোটা দেশটাকে জিতিয়ে দিল মানে খেলার মধ্যেই গোটা দেশটা জিতে গেল আবার সে যদি হেরে যায় মনে হয় যে খেলার মধ্যে দিয়ে দেশটা হেরে গেল তাই না, হ্যাঁ এখন তো খেলা মানে দেশ জিতলে যে আনন্দ হয় সেগুলো তো অনেক বেশি। হ্যাঁ দেখো খুব এখন এখন আমার তো আমার তো খুব ভালো লাগে যখন ভারত পাকিস্তানের ম্যাচ হয় দেখো ভারত ভারত পাকিস্তান যখন একই সাথে যখন খেলতে নামে খুব একটা হয়তো পাকিস্তানের অনেক লোক আছে যারা পাকিস্তানকে support করে ভারতীয়রা ভারতের টিমকে খুব, support করে এই খেলাটা হয়তো রোমাঞ্চকর লাগে হয়তো যদি ভারত জিতে যায় তো ভারত জিতল মানে কি গোটা ভারতবর্ষ যেতে এ দিল আবার যদি ভারত হেরে যায় তাহলে মানে কি গোটা ভারত ভারতবর্ষটাকে হারিয়ে দিল খেলাতে হারজিত আছে, তবে যে দেশ জিতবে সে দেশ খুব আনন্দিত হয় এখান থেকে প্রচুর টাকা অর্থ সম্পদ মানে উপার্জিত হয় তাই না, হ্যাঁ পাকিস্তানের আর হিন্দুস্তান এই দুটো তো সব থেকে বড় যে বলা যায় হিন্দুস্থানের জন্য ইন্ডিয়ার জন্য সবথেকে বড় ওটাই, পাকিস্তান এর থেকে, প্রতিটা ভারতবাসী হয়তো আমি আমি আমি প্রতিটা ভারতবাসী কি করে না করে আমি জানি না কিন্তু আমি হয়তো যে দিন ভারত পাকিস্তানের ম্যাচ দেখে সে দিন আমি সারা ম্যাচটা হয়তো বাড়িতে বসে enjoy করেছি খুব ভালো লাগে ভারত জিতলে আরো বেশি খুশি হয় আর যদি হেরে যায় তো একটু। দুঃখ হয় বুঝতেই পার হয়তো আমার মতো তুমি ও করো ওই দিনটাতে খেলাটা দেখো ভারত পাকিস্তানের গোটা খেলাটা।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 তারপর এই যে কিছুদিন আগে দেখলে যে ভারতের সাথে যে খেলা টা হচ্ছিলো মানে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়তো কিছুদিন আগে তুমি এর আগে খেলাটা হয়তো দেখেছো ভারত সেমিফাইনালে গিয়ে ইংল্যান্ড এর কাছে পরাজিত হল খেলাটা নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ হ্যাঁ ওটা তো দেখেছি অনেক কিন্তু ওটা খুবই খারাপ লাগলো।

সেই স্বপ্নটা আর সফল হলো তাদের, এতে অনেক ভারতবাসীর ধরো মন মন ভেঙ্গে গেল কেউ দুঃখ পেলে অনেকজন হয়তো ভারতীয় player কে এই player কে খারাপ করলো বা অনেক কিছু করল. ও বা বিভিন্ন রকম ভিডিও বা নেটওয়ার্কে মাধ্যমে তাদেরকে খারাপ, খারাপ দিক গুলো ধরলো এটা খুব খারাপ দেখো খেলাতে, কখনো হার আছে কারোর জিৎ আছে কখন কি হবে সেটা কিন্তু খুব বলা মুশকিল তাই না। হ্যাঁ খেলাতে তো হার জিত আছে কিছু করার নেই. হম তাও আমাদেরকে সেটা মেনে নিতে হয়েছে হয়তো ভারত জিতে নি তো অন্য একটা দেশ জিতেছে হয়তো তাদের একটা দেশ আছে বা team আছে যারা ভারতকে হয়তো ও হারিয়ে দিয়ে জিতে গেছে। হ্যাঁ অন্য একজনকে হারিয়ে তো সবাই আনন্দ হবে, হম সেটাই বেশ তাহলে আহ একদিনের এসো আমাদের বাড়ি বেড়াতে ঠিক আছে কাকু কাকিমাকে সঙ্গে নিয়ে আসো, ঠিক আছে যাবো একদিন খেলাটা হয়ে যাক, নিয়ে যাব একদিন। বেশ ঠিক আছে আমাকে একদিন ফোন করো তুমি তোমাদের ওই যে খেলাটা হচ্ছে কে জিতল বা কেমন লাগলো এই নিয়ে আরেক দিন খুব কথা বলবো তো তাহলে রাখছি আজকে, হ্যাঁ,

ঠিক আছে আসবো,